টেবিল চেয়ার একসঙ্গে কতো সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে।

এই ছবিটিতে কালো কালারের একটি রুমের দৃশ্য দেখা যাচ্ছে।

রাস্তা দিয়ে কিছু লোক চলাচল করছে।

ছেলুন দোকানটিতে কয়েকজন ব্যক্তি বসে চুল কাটছেন।

এখানে অনেকগুলি ঝুড়ি ও বাস্কেট দেখা যাচ্ছে।

ভবনটির চারপাশ বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা বলে মনে হচ্ছে।

এই ছবিটিতে সাদা কালারের একটি রুম দেখা যাচ্ছে।

দেখে মনে হচ্ছে নদীটিতে বন্যা হয়েছে।

এখানে একসাথে অনেকগুলি বাস দাঁড়িয়ে রয়েছেন।

ইস্কুলটির চারপাশে গাছপালা দেখা যাচ্ছে।

দেওয়ালের মধ্যে আলিপুরদুয়ার জেলা পরিষদ ল্যাখা রয়েছে।

এখানে একটি চেয়ার দেখা যাচ্ছে।

অপরব্যক্তি মুখে মাকস্ পরে আছেন এবং তিনি একজন কর্মচারী বা ভ্রমণকারী হতে পারেন।

পাশেই অনেকগুলি ছাদের বাড়িও রয়েছে।

এই দৃশ্যটিতে একটি হোটেলের দৃশ্য দেখা যাচ্ছে।

এখানে একসাথে অনেক জন খেতে বসেছেন।

এই ছবিটিতে একটি বাজারে দৃশ্য দেখা যাচ্ছে।

এখানে একটি টোটো চারপাশে অনেকগুলো বাইক স্কুটি রাখা হয়েছে।

প্ল্যাটফর্মে ছাদের নীচে বসার ব্রেঞ্চ রয়েছে যেখানে কয়েকজন বা যাত্রী বসে আছেন।

চারপাশে অনেকগুলো গাছপালাও লক্ষ্য করা যাচ্ছে।

এই ছবিটিতে একটি রাস্তা দেখা যাচ্ছে।

কিছুটা দূরে বাড়িঘর ও সবুজ গাছপালা লক্ষ্য করা যাচ্ছে।

এখানে একটি গেটও দেখা যাচ্ছে।